এটি খুব সুন্দর ভাবে ডিজাইন করা আছে এখানে। আর দূরে অনেক লোক এদিকে হেঁটে আসছে। তার পাশে এক জন আছে।

এখানে নাচের অনুষ্ঠান যেমন এখানে অনেকে দাঁড়িয়ে আছে প্রচুর বাচ্চা মেয়েরা দাঁড়িয়ে আছে। এখানে নানা করে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। পেছনে একটি গাছ আছে। আর এই দেয়ালগুলো পুরো হলুদ রঙের আর এখানে অনেকজন বসে আছে দাঁড়িয়ে আছে। একটা ছেলেও আছে ম-ও-ধ্যে।

আর এটি একদম এখন দাঁড়িয়ে আছে আর ওর পেছনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

দিয়ের দরজাটা সবুজ রঙের যার বাইরে লেখা আছে ।

এই ছবিটার মধ্যে একটি পার্ক -এর ছবি আছে যার মধ্যে সামনে একটি স্লিপ দেখতে পাওয়া যাচ্ছে। পাশে একটা চেয়ার আছে এবং তার পেছনে অনেক গাছ আছে। যেমন- কলা গাছ দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি তুলসী মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। এটির গায়ে সাদা রঙের মার্বেল দিয়ে --

তিনজন লোক দাঁড়িয়ে রয়েছে। যেখানে একজন অরেঞ্জ কালার -এর জামা পরে একজন নীল কালার -এর জামা পরে। একজন সাদা লালের সোয়েটার পরে এবং ভে সামনে অনেকগুলো পাখা আছে এবং ভেতর দিকে অনেক লোক বসে বসে কাজ করছে এবং লাইট --